তো ওপো র সমন্ধে আপনার কি feedback?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

মাঝখানে যে একটা খুব movement হচ্ছিলো যে আহ সবাই বলছিলো যে chinese জিনিস use করবোনা

তো সেই সম্বন্ধে আপনার কোনো thoughts নেই যে এটাও তো মি তো purely chinese phone হ্যাঁ মি purely chinese phone কিন্তু মি যা features দেয় pocket friendly সবাই দিনের শেষে তো নিজের budget আর pocket টাই দেখবে এখন chinese phone use করবোনা boycott করতেই পারি কিন্তু আমি এখন আমার পছন্দর features যদি আমি phone এখন করতে চাই তো আমাকে স্যামসাঙ বা অন্য phone এ যেতে হবে সেগুলো তো আর budget friendly হয়না হুম তো স্যামসাঙ এর আপনার কোনো phone আপনি শুনেছেন কখনো যে এই phone টা better বা ওই phone টা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 হ্যাঁ এককালে আমাদের ছোটবেলায় মনে আছে তখন যেটা হতো যে সবাই মিলে আহ নোকিয়া phone use করতো, সব যেখানেই আপনি যাবেন সবাই নোকিয়া phone আহ use করতো চারিদিকে নোকিয়ার ringtone থাকতো এইসবগুলো কিন্তু সেইটা আস্তে আস্তে shift হয়ে হয়ে গেলো স্যামসাঙ

তো সেই জন্যই আর কি মানে আহ মানে সত্যিই কি মি ভালো দিচ্ছে না কি দিচ্ছে না সেটাই বোঝার মি ভালোই দিচ্ছে কারণ মি আমি আহ আগের phone টাও use করেছি আগের phone টা আমার খুবই ভালো feedback ছিল কেন phone টা এতো smooth চলেছে আমার পাঁচ বছর আমার এরম পাঁচ বছর গিয়ে phone এ problem এসছে আচ্ছা পাঁচ বছর আপনার কোনো রকম কোনো ছিল না plus আমার পাঁচ বছরেও একটা problem মানে সামান্য আমার একটা screen এ dot চলে এসছিলো সেটা আস্তে আস্তে হয়তো বাড়বে, সেই ভয়েতে আমি phone টা কে এই করে ফেললাম কিন্তু তাছাড়া আমার phone এ আর কোনো problem ছিল না তো phone গুলো যখন আপনি sell out করেন বা exchange এ তখন মানে কি কা আহ আমাজন থেকে ভালো rates পান?

তখন কি আমাজন থেকে ভালো rates পান যখন আপনি sell out করেন এই বা sell out বলাটা ভুল যখন আপনি আগের আগের phone টা তে পেয়েছিলাম দুহাজার টাকা off কিন্তু আগের phone এ আমি এই যে আপনাকে বললাম যে সাধারণ dot চলে এসেছিলো বলে আমার change মানে হয়নি Actually আমার একটা problem হয়েছিল আমার মনে আছে আমি চেষ্টা করেছিলাম একবার আমার phone exchange করতে তো সেই সময় আমি দেখছিলাম যে আহ খুব আহ য়ে হচ্ছে মানে আহ Basically আমি খুব একটা ভালো deal পাচ্ছিলাম না যে exchange price টা পাচ্ছিলাম সেটা খুব একটা ভালো পাচ্ছিলাম না তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে ওখানে আমি আহ একটা পুরোনো website আছে ক্যাসিফাই বলে তো সেই ক্যাসিফাই website এর through দিয়ে আমি আহ sell করেছিলাম phone টা তো সেইখানে গিয়ে ক্যাসিফাই তে যেটা হয়েছিল যে আপনি যেকোনো phone sell করতে পারেন ক্যাসিফাই তে তো ওরা যেটা দ্যাখে সেটা হচ্ছে phone এর কিছু craiterias থাকে তো যেইগুলো bit ওরা পয়সা deduct টাকা deduct করে যেমন আমার phone টা তে একটা ছোট্ট দাগ ছিল সেই দাগ টার জন্য মানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমাজন পুরো reject করে দিয়েছিলো phone টা নেয়নি আমাজন বলেছিলো যে না এখানে একটা হালকা ফাটা দাগ রয়েছে body তে তো আমরা নেবো না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

তো এই জিনিসটা পরে আপনি মাথায় রাখতে পারেন incase যদি কখনো ভালো deal পাচ্ছেন না দেখছেন আমাজন বা ফ্লিপকার্ট যেখান হোক সেখানে যদি ভালো deal না পান তাহলে আপনি চেষ্টা করতে পারেন যে এই কাসিফাই এর through আহ check করার কাসিফাই তে বোধয় কোলকাতায় শুধু mobile ই হয় আর অন্য জায়গাতে বোধয় আহ আমি শুনেছি laptop ও হয় অন্যান্য state এ but আমি খুব sure না সে ব্যাপারে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

আর আপনার আপনি ফ্লিপকার্টের থেকে কখনো কিছু কিনেছেন mobile?

আচ্ছা তো অনেক সময় অনেকে mobile গুলোও sell করে মানে used mobile অনেক সময় box pis mobile এগুলোও sell হয় যে খুব বেশি use হয়নি box display তে ছিল তো সেইরম কখন কিছু আহ কেনার চেষ্টা করেছেন?

আর আপনি আহ কখন দোকান থেকে mobile কেনেন না কেন? দোকান থেকে কিনিনা কারণ আহ উম মানে online এ বাড়ি বসে যদি আমি একই জিনিস পাচ্ছি আহ তা আমার তাহলে অসুবিধা টা কি আছে তো কখনো মনে হয়নি যে বাড়ি বসে মানে এই যে online এ sell করলে সবসময় মনে হবে যে genuine authentic জিনিসটা আসবে সেটা নাও হতে পারে

আচ্ছা সেরম কখনো আপনি আহ

অনেক সময় খবরের কাগজ বা TV তে বা news এ দেখায় যে আহ কেউ হয়তো online এ কিছু একটা order করেছে

ফ্লিপকার্ট দুজনের কাছ থেকেই এসছে আমি দেখেছি এরম তো সেগুলো কি আপনার মনে হয় যে এটা genuine? আহ এর বা এইরম কখনো আপনি কাউকে শুনেছেন যে এরকম কোনোদিন হয়েছে কি না? দেখুন এইগুলো বোঝা মুশকিল কি এইগুলো genuine কি না কারণ আমি এরকমও অনেক incident দেখেছি যে লোকজন order করে জিনিসটা পছন্দ হচ্ছে না আহ তখন আবার use করে এক সপ্তহা পরেও জিনিস change করছে তো এখন ব্যাপারে এখন genuine ব্যাপারটা বোঝা মুশকিল কারণ customer ও এরকম শয়তানি প্রচুর করে অনেককেও আমি এরকম দেখেছি যে যেটুকুই এদের delivery বা exchange Offer টা fifteen days অবধি valid থাকে তো অনেক আমি লোকেদের দেখেছি use করে সমেত পরে নিয়ে জিনিসটা আবার ফেরত করে দিয়েছে হম তো এখন genuine এটা বোঝা মুশকিল কিন্তু আমি আহ personally যদি বলি আমি কোনোদিন এরকম আমার মানে duplicate জিনিস আমার কোনোদিন আসেনি online এ এটা যেকোনো জিনিসই হোক আচ্ছা আচ্ছা তো এই জিনিসটা আমি জানিনা অনেকে complain করে যে এরকম ইট পাটকেল ভোরে দিয়েছে এটা কতটা authentic আমি জানিনা সেটাই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

আহ অনেক সময় problem হয়ে যায় বা delivery person দেড় কিন্তু coustomer রা এরকম শয়তানিও করে হ্যাঁ সেরকম তো আছেই অনেকেই use করে তবে আমি জানিনা actually এটা বিদেশে ওয়ালমার্টে হয় এই concept টাই আমাজন ই তো first আনে যে days return মানে এই return এর concept টা আমাজন ই আনে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 কিনে আপনার আহ some how সেই জিনিসটা পছন্দ হলো না বা আপনার মনে হচ্ছে যে এই জিনিসটা ভালো না তো সেই জিনিসটা আপনি আমাজন এই ওয়ালমার্টে গিয়ে return করে দিতে within fifteen এবং তার জন্য ওরা কোনো করেনা মানে মানে ওদের concept টা হচ্ছে ওয়ালমার্টের যা আপনি use করছেন use করে ভালো লাগেনি তাই জন্যই আপনি ফেরত দিয়ে তো maybe আমি জানিনা আমাজন হয়তো সেই জিনিসটাই replicate করার এখানে যে আপনি online কিনছেন তো ওরা জানে যে যারা genuine buyer হবে তারা হয়তো অনেক কি তাদের ভালো লাগেনি তারা return করছে আর আরেকটা জিনিস আমি শুনেছি আমাজনে একটা customer আহ score তো অনেক সময় এরম আমার সাথে multiple times হয়েছে যে আমাজনে কোনো জিনিস আমার ভালো লাগেনি আমি complain করেছি তো যেগুলো হয়তো non returnable product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 শুনেছি এটা আমাজন মানে সবসময় ওরা কি করে নিজের loss makeout করে জানিনা কিন্তু ওরা এমনি একটু কোনো problem থাকলেই দিয়ে দেয় হ্যাঁ তো আমাজন হয়তো আমাজন তো actually অনেক বড়ো company তো ওরা হয়তো সেই loss টা কে effort করতে পারে

But আহ elecrtonics আহ জিনিস যেমন এইরম জিনিসগুলোতে i gues যে thirty days return option টা নেই

যেটা আছে replacement আপনি mobile কিনেছেন

কোনো কারণে আপনার mobile টায় কোনো সমস্যা হচ্ছে বা mobile টা ভা~ মানে কিছু একটা technical problem manufacturing problem আছে তক্ষন ওটা যদি আপনি complain করেন ওদেরকে তখন ওরা যেটা করে সেটা হচ্ছে ঐটাকে replace করে দেয় free off cost এবং মানে ওটাকে ওরা Change করে দিয়ে আপনাকে নতুন একটা দিয়ে যাবে তো সেই জিনিসটা ওরা করে but এমন না যে ওরা পুরো আহ জিনিসটাকে নিয়ে চলে যাবে আর আপনাকে আহ Refund করে দেবে সেই জিনিসটা না আহ but ওরা আপনাকে যেটা করে সেটা হচ্ছে replace করে দেয়

তো সেই জিনিসগুলো ওদের terms and conditions এ লেখাই থাকে আপনি যখন থেকে কিছু কিনছেন তখন ওগুলো আপনার terms and conditions এ লেখাই থাকে actually

তো আপনি যখন online কিছু কেনেন তখন কি এইগুলোকে দেখে কেনেন না কি just order দিয়ে দেন? হ্যাঁ দেখে তো অবশ্যই কেনা হয় কিন্তু অনেক সময় miss out হয়ে যায় তো আপনার এরম কখনো কোনো incident হয়েছে? না আমার একবার মিন্ত্রা তে হয়েছিল সেটা এই একটাই আমার এরকম incident হয়েছিল যে মিন্ত্রা যে seller টা ছিল সেই seller টা জিনিসটা return নিতে চায়নি মানে আমাকে return করার জন্যও না কি parcel করতে হবে ওকে courier করতে হবে তো ওই একটাই জিনিস একবারই আমি

তো তারপরে আপনি complain করেছি অনেক mail করেছি কিন্তু কিছু resolve হয়নি আচেহ তো ওই জিনিসটা আপনার কোনো হয়নি? তো তার পরে finally আপনি কারণ curior দেওয়ার থেকে better হচ্ছে আমি ছেড়ে দিই সেটাই মানে curior করতে যাওয়া মানে তো সেখানেও একটা expense তো সেই expense টা আপনি কেন bear তো মিন্ত্রাতে আর আহ মিন্ত্রাতে কি mobile পাওয়া যায়?

মিন্ত্রাতে কি পাওয়া যায় জামা কাপড় আচ্ছা আচ্ছা আচ্ছা তো mobile আর কোথায় পাওয়া যায় মানে এইখানে ছাড়া আমাজন আর ফ্লিপকার্ট ছাড়া তো mobile আর কোথায় পাওয়া যায়?

তো দোকান থেকে তো আপনি বললেন যে আপনি কোনোদিন কেনেননি তো কাউকে শুনেছেন কখনো যারা mobile থেকে এই দো~ mobile দোকান থেকে অনেকেই আজকের দিনে অনেক আছে যারা আহ online টাকে ভরসা করেনা তাদের মনে হয় যে আহ duplicate জিনিস আসতে পারে, সেটা অনেকেই অনেক লোক আছে যারা দোকান থেকে কেনে তো দোকানে গেলে কি আপনার আহ কিছু better offer পাওয়া যায় Offer কিছু better পাওয়া যায় না লোকে নিজের সামনে নিজের চোখে জিনিসটাকে নাড়িয়ে চড়িয়ে দেখতে পায় সেইজন্য লোকে satisfied হয় Offer কিছুই আলাদা পাওয়া যায় না এই পেতে পারেন মানে দোকানে কোনো offer দেবে না আচ্ছা আচ্ছা আচ্ছা তাও same mobile মানে একই mobile দু জায়গায় একই price এ পাওয়া বলছেন আচ্ছা আচ্ছা তো এখানে আহ এই pandemic এর সময় কি আহ লোকজন কি যাচ্ছে mobile কিনতে না কি online মানে আমি হয়তো আমরা হয়তো আহ বা online এ জিনিসপত্র কিনি বা comfortable সেজন্য আমি হয়তো আহ সবকিছুই prefer করছি Online এ আনার কিন্তু অনেকে আছে যারা এখনো comfortable না online ব্যাপারটা কে নিয়ে, তো তারা যেকোনো জিনিসই হোক মানে দেখে কিনতে পছন্দ করে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 Okay bye হ্যাঁ আপনি end করে দিন আপনার side থেকে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

হ্যাঁ ভালোই আছে তবে বাবার শরীরটা একটু খারাপ হয়েছিলো উম hospital এ,

কিন্তু আমি ভাবছিলাম মানে আগেরদিন কোথা হলো সেখানে বলছিলো যে মানে ওই health scheme নিয়ে বলছিলি তো আমি ভাবছিলাম recent একটা health scheme আরকি করে ফেলবো।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 আহ আরে health এর scheme তো অনেক company আছে হম তুমি আহ policy Bazar বলে একটা site আছে হুম, তো সেখানে গিয়ে দেখতে পারো সেখানে, যাবে log in ওই হম usre ID আস, মানে user ID create করতে হবে ID বানাতে হবে তো সেখানের থেকে তুমি, আহ details দেখতে পারো কোন কোন company তোমাকে কী কী রকম benefit দিতে পারছে। তো সেখানে তো অনেক রকমের company আছে তো তার মধ্যে star health insurance বলে আছে আদিত্য builder আছে, হ্যাঁ? royal সুন্দারাম আছে Relience আছে অনেক company আছে তো সেখানে দেখবে তুমি ওই monthly premium কেমন হচ্ছে আর কতো টাকা benefit দিচ্ছে এক লাখ দিচ্ছে, দু লাখ দিচ্ছে না আহ পনেরো লাখ দিচ্ছে উম যেরকম তুমি premium এই,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 বা তোমার যদি আহ বউ ছেলে থাকে সেগুলো কেও add করতে পারবে।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 আচ্ছা মানে তাহলে এই premium টা মানে কতদিন পর্যন্ত আমাকে দিতে হবে? কতদিন পর্যন্ত মানে তুমি যতদিন পর্যন্ত facility নেবে ধরে রাখো তুমি এইটা কিন্তু মা~মানে আহ এক কথায় হচ্ছে যে monthly একটা SIP করিয়ে নেবা।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 breakering type এর হয়ে গেলো যে তুমি আহ হাজার টাকা দিলে মাসে মাসে এবার in case তুমি দু মাস পর কি তিন মাস পর তুমি তোমার, তুমি বা তোমার কোনো family র অসুস্থ হলো, সেখানে hospitalized করতে হলো বা hospital এ ভর্তি করতে হলো তো তখন কিন্তু সেই যে পাঁচশো টাকা কি হাজার টাকা করে দিচ্ছিলে সেই টাকাটা তখন কাজে লাগবে যে তোমাকে সে, পাঁচশো কি হাজার টাকার cover এ ধরে রাখো যে পাঁচ লাখ টাকা দিলো, পাঁচ লাখ টাকা দিলো তো ওই পাঁচ লাখ টাকার তখন কিন্তু তুমি benefit পাবে। মানে তখন তোমাকে আর কোনো টাকা খরচা করতে হবে না। তখন কিন্তু পুরোপুরি company তোমাকে এই টাকা টা দিবে hospital এর যত যা হবে।

উম তাহলে পরে কী হবে টাকা গুলো? আহ এইটা আহ তাহলে টাকা টা আহ চলে যাবে মানে ধরে রাখো তুমি যে এই পাঁচশো টাকা কি হাজার টাকা করে দিচ্ছো সেটা company র ঘরেই থাকলো হ্যাঁ?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

আহ যেহেতু তুমি regular customer হয়ে যাচ্ছো ওই company র তো সেক্ষেত্রে company তোমাকে bonus এর আহ মানে একটা bonus দেয় যে তুমি যেহেতু আমাদের পুরনো customer তো সেক্ষেত্রে তোমার, সেই হাজার টাকার জায়গায় হয়তো নয়শো টাকার premium হয়ে গেলো এটা এটা facility পাওয়া যায়।

হ্যাঁ কাজে লাগলো না কিন্তু এটা একটা, এদিক থেকে ভাবলে ভাবতে গেলে কিন্তু জনসাধারন একটা সুবিধা কারন কি আহ যাদের ধরে রাখো যে আহ মানে সেরকম, আহ টাকার সমস্যা, টাকার সমস্যা মানে একটা accident হতে গেলো বা কোনো কিছুর একটা হঠাৎ একটা অসুস্থ হয়ে পড়লাম বাড়ির কেউ family member আহ এবার হঠাৎ করে তো আমার কাছে সেই টাকা টা নেই যে দু লাখ, পাঁচ লাখ টাকা pay করতে পারবো একটা তো সময় লাগবে পাঁচ লাখ টাকা তো আর কম amount নয়।

বা health scheme করে রাখি তাহলেও company আমাকে সেই facility টা আমাদের দিচ্ছে। উম দিচ্ছে কিন্তু টাকাটাও আবার যদি জলে চলে যায় সেটাও একটা চিন্তার বিষয় যদি দেখা গেলো যে যতটা পরিমান টাকা আরকি লাগলো সেটা নাহয় scheme থেকে কেটে নিল কিন্তু বাকি টাকাটা যদি, আহ পরের বছরের জন্য উম নিয়ে নেয় বা ওটা return করে দেয় তাহলে তো বেশ ওটা ভালো হয়। না না ওরকম তো করবে না company র ও তো কিছু policy আছে তো সেরকম তো আমার জানা নেই বা সেরকম করে না আমি যতটা জানি ধরে রাখো যে এই বছর তুমি আহ কোনোকিছু ধরে রাখো যে এই বছর পাঁচ লাখ টাকা তোমার পাঁচ লাখ টাকার একটা scheme করা আছে সেই পাঁচ লাখ টাকা তোমাকে benefit পাবে পাঁচশো টাকা করে জমা করে পাঁচ লাখ টাকা করে benefit পাচ্ছে।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 তিন লাখ টাকার মধ্যে যত টাকা খরচা হচ্ছে সেই টাকা টা কিন্তু company বহন করবে। আচ্ছা। এবারে দেখা গেলো যে আমার হয়তো premium দিয়ে দিয়ে আহ আরকি scheme এ জমেছে দেখা গেলো এক লাখ টাকা।

তাহলে বারো মাস এক বছরে হচ্ছে ছয় হাজার টাকা। হ্যাঁ? ছয় হাজার টাকা তোমার মাসে, বছরে খরচা হচ্ছে এবার সেই পাঁচশো টাকা করে জমিয়ে তুমি পাঁচ লাখ টাকার করে benefit পাচ্ছো। একটা কথার কথা example পাঁচ লাখ টাকা benefit পাচ্ছো এবার তাহলে তো তুমি ছয় হাজার টাকা বছরে দিয়ে তুমি বছরে পাঁচ লাখ টাকার benefit পাচ্ছো মানে তুমি অসুস্থ হলে তুমি, hospital এ ভর্তি হলে, তুমি তো hospital এ ভর্তি হলে দেখা গেলো দু লাখ টাকা খরচা হচ্ছে তাহলে তোমার ছয় হাজার টাকা তেই তোমার পুরো ব্যাপার টা আহ মানে মিটিয়ে যাচ্ছে।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

হ্যাঁ এই benefit টা কিন্তু পাওয়া যায় তাহলে আমরা হিসাবে দেখতে গেলে আমাদের কিন্তু লাভের অংশটা বেশি থাকছে কারন আমি যদি বছরে ছয় হাজার টাকা দিয়ে পাঁচ লাখ টাকার benefit যদি পাই, তাহলে তো আমার প্রচুর লাভের অংশ টা থাকছে। তাহলে কি কম premium এর গুলো বেশি লাভ জনক হবে মানে দেখা গেলো কম premium দিলাম মাসে মাসে তো বছরে আহ টাকার পরিমান টা কম থাকবে।

আর যদি benefit যদি বেশি চলে আসে তখন সেটা আরও বেশি লাভজনক হবে না কী?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 কি হাজার টাকা হলো একটা কথার কথা, এবার সঙ্গে তুমি যদি তোমার মা বাবা কে add করো তোমার একই আহ premium এর মধ্যে তাহলে কিন্তু টাকার অংশ টা বেড়ে যাবে মানে premium এর অংশ টা বেড়ে যাবে। তখন যদি পাঁচশো টাকা হয় তাহলে সাতশো টাকা হয়ে যাবে যেহেতু মা বাবা কে add করা হচ্ছে হুম? কিন্তু value কিন্তু ওই একই থাকবে পাঁচ লাখ টাকাই থাকবে পাঁচ লাখ টাকার মধ্যেই তোমাকে আহ মা বাবা তুমি আহ

আচ্ছা। তো মানে উম এই scheme এ কি সব ধরনের রোগ গুলো তেই আরকি এই scheme এর মধ্যে থাকে? মানে দেখা গেলো যে একটা রোগ হলো ও বললো যে না এই scheme এ তো এই রোগ টা পড়ছে না তো আমরা facility দেবোনা এইরকম কি হয় নাকি?

সেই জিনিসটা কিন্তু ওদের কাছে list আছে আর কোন কোন hospitals এ সেইসব facility দেয় মানে ধরে রাখো এখন আহ তুমি যদি মনে করো যে star health এর, insurance নিলে হুম? তুমি একটা extra health এর insurance নিলে এবার মনে করো যে তুমি উম আহ এমন একটা hospital এ যেতে চাইছো ওই hospital এ ওদের আহ হয়তো facility নাই। হ্যাঁ? তাহলে কিন্তু ওই hospital এ দিবে না এবার ওদের hospital এর list আছে যে কোন কোন hospital এ আহ ওরা এইসব ওদের premium এর facility গুলো দেয়। তো সেই জিনিস গুলো একটু দেখে নিতে হবে। আহ আর main ব্যাপার হচ্ছে যে বড় বড় যে আমাদের hospital আছে appolo বলো বেল্ভিউ বলো হ্যাঁ মানে নামি দামী যেগুলো hospital আছে আহ সেসব hospital এ মোটামটি আহ সব,